বিল্ডিং -টির ওপরে একটি নীল রঙের সাইনবোর্ড টানানো আছে।

সামনে আমি একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

বেশ কিছু ড্রেস এখানে ঝোলানো রয়েছে।

এখানে আমি বেশ কিছু লোকজন ও মেয়েদের দেখতে পাচ্ছি।

দেখে মনে হচ্ছে তারা নৃত্য পরিবেশন করছে।

এখানে দেখে মনে হচ্ছে এখানে কোন কিছুর একটি অনুষ্ঠান হচ্ছে।

গার্ডেন -টির চারপাশে বড় বড় গাছপালাও দেখা যাচ্ছে।

লোকটির হাতে একটি জলের বোতল দেখা যাচ্ছে।

বিল্ডিংটির সামোনে বেশ কয়েকজন লোক বসে রয়েছে।

লোকটির হাতে একটি মোবাইল রয়েছে।

তার উল্টা সাইডে বেশ বড়ো বড়ো পাহাড় দেখা যাচ্ছে।